দোকানের ভেতরে বিভিন্ন ধরনের ওষুধ সাজানো রয়েছে।

ছবিটিতে একটি নদীর দৃশ্য দেখা যাচ্ছে।

এই ছবিতে একটি গ্যারেজের ভেতরের দৃশ্য দেখা যাচ্ছে।

মণ্ডপটি গোলাপি এবং সাদা কাপড় দিয়ে সাজানো।

এটি কোনও গ্রামীন এলাকার দৃশ্য।

কিছু মানুষ বিশেষ করে শিশু রাস্তার পাশে হাঁটছে বা খেলছে।

এখানে বিভিন্ন রঙের বা বিভিন্ন মডেল -এর গাড়ি দেখা যাচ্ছে।

এলাকাতে বিভিন্ন ধরনের দোকানপাট এবং খাবারের স্টল রয়েছে।

দেখে মনে হচ্ছে এটি কোন পাহাড়ি অঞ্চল।

একটি সবুজ রঙের ডাস্টবিন দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে।

অটো রিক্সার ভেতরে একজন ব্যক্তি বসে আছেন।

ছবিতে একটি বিশাল ইনডোর স্টেডিয়াম দেখা যাচ্ছে।

হলের ছাদটি রঙীন ঢেউ তোলা লোহার পাতের তৈরি।

গাড়ির একটি চাকাও খোলা নীচে পড়ে আছে।

দূরে একটি মোটরসাইকেল রাখা আছে গাড়িটি সা--

রাইড টির চেয়ারগুলো ছিকল দিয়ে ঝোলানো অবস্থায় আছে।

মাঠের একপাশে নীল রঙের ত্রিপল দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি অপেক্ষা কক্ষ বা ওয়েটিং রুম দেখা যাচ্ছে।

বসার জন্য নীল রঙের একটি চেয়ার রাখা আছে।

ছবিতে একটি তিনতলা ভবন দেখা যাচ্ছে।

ভবনের সামনে একটি খোলা মাঠ বা ফাঁকা জায়গা রয়ছে।

ছবিটিতে পুজো মণ্ডপ দেখা যাচ্--

ডেস্কের সামনে প্লাস্টিকের চেয়ার রাখা রয়েছে।

বাম দিকে বেশ কিছু বড় বড় সাদা রঙের ড্রাম দেখা যাচ্ছে।

একটি পাকা রাস্তার ধারে কিছু দোকানপাট দেখা যাচ্ছে।

পুলের চারপাশে কিছু আলো জ্বলছে।

সাইনবোর্ডে যোগাযোগের ফোন নাম্বার দেওয়া রয়েছে।

ছবিটি ভোরবেলা বা সন্ধ্যেবেলা সময়ের তোলা।

আকাশে হালকা অন্ধকার জলের রঙও কিছুটা গাঢ়।